যেখানে অপ্রয়োজনীয় জিনিস গুলিকে রাখা হয়ে থাকে। এই কারখানাটির ইন্ট্রো স্ট্রাকচার খুবই উন্নত।

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তার পাশে রয়েছে একাধিক দোকান এখানে একটি খাবারের দোকান রয়েছে। এই দোকানটিতে--

প্রভৃতি হয়ে থাকে এখানে সবসময় রুগীদের লাইন লেগে যায়।

এটি আমাদের এলাকার একটি স্বাস্থকেন্দ্র এটি একটি সরকারি স্বাস্থকেন্দ্র এই স্বাস্থকেন্দ্রটি বেশ বড় স্বাস্থকেন্দ্রের ভেতর টি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।

এটি আমাদের এলাকার দোকান এটি একটি ফার্নিচার এর দোকান এখানে সমস্ত রকমের ফার্নিচার পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি অডিটোরিয়াম রুম এই অডিটোরিয়াম রুম - টি বেশ বড় এখানে একটি বড় স্টেজ ও রয়েছে এখানে একটি ফাঙ্কশন চলছে।

দশ টি করে বেড রয়েছে প্রতিটি বেড - এর সাথে ডাস্টবিন - এর ও ব্যাবস্তা রয়েছে।